গাঁদা ফুলের ওষুধ রুপে ব্যবহার করা হয়।

ছবিটির ডানদিকে একটি লাল কালো তার ঝোলানো আছে।

চা বাগানে বিভিন্ন ধরনের গাস দেখতে পাচ্ছি।

ব্রেঞ্চ -এর মধ্যে অনেকগুলো বাচ্চা বসে আছে।

ঘরটির মধ্যে একটি দরজা ও একটি জানালা রয়েছে-এ।

ছবিটির ডানদিকে একটি সুইচবোর্ড রয়েছে।

ছবিটিতে একটি এপসন কোম্পানির জেরক্স মেশিন দেখতে পাচ্ছি।

ছবিটিতে বিভিন্ন ধরনের আধুনিক সামগ্রীও রয়েছে।

শপিং মলটিতে বিভিন্ন ধরনের লোক দেখা যাচ্ছে।

এই ওয়াটার পার্ক -টি কলকাতাতে অবস্থিত।

ছবিটিতে অনেকগুলো লোক লক্ষ্য করা যাচ্ছে।

ছবিটিতে একটি দোকান দেখতে পাচ্ছি।

ছবিটির মধ্যে একটি কাঁচা রাস্তা দেখতে পাচ্ছি।

মোটামুটি দেখছি নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে।

বাড়িটা আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে।

এই কৃষি বিভাগটি মূলত আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত।

অফিসের সামনে কিছু লোক ও সাইকেল দাড়িয়ে রয়েছে।

ছবিটিতে দুটি ব়্যাকেট কোর্ট দেখা যাচ্ছে।

একটি বাড়ির দেওয়ালে দিনহাটা ওয়েক ব্রিজ লেখা রয়েছে।

ঘরটির মধ্যে একটি বড় সিঁড়ি রয়েছে।

টুপিটিতে অনেকগুলা ময়ূরের পাখনা রয়েছে।

জ্ঞানিস -টির উপরে একটি বড় কাপড় ঝুলানো আছে।

রাস্তার আশেপাশে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি।

ছবিটিতে অনেকগুলো লাইন করে রুম দেখতে পাচ্ছি।

ঘরটি টিনের বেড়া দিয়ে ঘেরানো হয়েছে।